যখন ছোট ছিলাম তখন বই পড়তাম আর এমনি আমার আবার Indian writer পছন্দ আহ সেটা হচ্ছে সমরেশ মজুমদার সুনীল গঙ্গোপাধ্যায় আহ এদের বই আমার বেশ ভালো লাগে. তো এভাবেই আর যেকোনো বই নতুন দেখলেই আমার একটু নেড়ে চেড়ে দেখতে ইম মানে ইচ্ছা করে বইয়ের গন্ধ আমার খুব পছন্ধ

হ্যাঁ হ্যাঁ তো আমার মনে হয় যে, ম বই কিন্তু মানুষের সবচেয়ে ভালো বন্ধু আহ অন্য কোনো কিছুর মানে এটা যেহেতু আমি পছন্ধ করি বলে আমার মতামত অন্য কিছুর সাথে যেভাবে নিজেকে ইম মানে একটা ব্যাপারে যেমন ঢুকিয়ে ফেলা যায় বা relate করা যায় আমার মনে হয় যে বইয়ের চরিত্রগুলোর সাথে সবচেয়ে বেশী relate করা যায়. হ্যাঁ, এটা অবশ্যই মনের ভিতর গেথে যায় কথাগুলা.

আমিই হয়তো বা সেই চরিত্রগুলা আমার এরকম মনেহয় আমি কখনই যতটুকুই বই পড়েছি আমার কাছে এইটাই মনে হয়েসে যে আমি হয়তোবা এই চরিত্রগুলা, বা আমি হয়তো বা এভাবেই ভাব~ ভাবতে পারতাম জীবনটা কি সুন্দর লাগে অন্যরকম একটা অনুভুতি. হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আসে উম হচ্ছে তাফরিন তোমার সঙ্গে তো অনেক কথা বললাম আহ নাচ গান সব কিছু দিয়ে কবিতা সব কিছু নিয়ে কথা বললাম, ভালো লাগলো খুব হ্যাঁ আমরা আরও একদিন কথা বলবো এইগুলো নিয়ে আজকে এইখানেই রাখছি Arbi. Arbi

এই বছর অর্থাৎ দু হাজার তেইস সালে প্রথম বেড়াতে আমি যাওয়ার জায়গা আমার হল টাকি

তার আগে গেছিলাম করোনার কারণে অনেক দিন কোথাও বেরোইনি

তো ওখানে খুব ভালো লাগেছে আমার জায়গাটা

ওখানে অনেক toto auto এসব আছে

প্রথমেই একটি toto ভাড়া করে

গোল পাতার জঙ্গলে যাই

ছবি ওটাই আগে যাই

জায়গাটি বাংলাদেশের সীমানায়ে থাকায় bsf camp পরে

তো আমাদের নথি জমা দিয়ে এএ সে জায়গাতে আমাদের ঢুকতে হয়েছে গোল পাতার জঙ্গলে

তো সব থেকে সুন্দর যেটা লেগেছে জায়গাটার প্রকৃতি

খুব সুন্দর জায়গা গরান গেরুয়া বান ভেষজ ও গাছ ভরতি

নদীটা হচ্ছে ইছামতি নদী ইছামতি নদীর ধারে এই জায়গাটা

ওখানেই আমারা সকালের জলখাবার টা খেলাম

লুচি ঘুগনি ও চা খেলাম

অনেকটা সময় ওখানে কাটালাম

তারপর ওখান থেকে টাকি রাজবারি ঘাটে গেলাম

ওখানে গেলাম toto করে ওটাও ভাড়া করে

ওখানে গিয়ে তিরিশ টাকার ticket কেটে আমরা নৌকা ভ্রমণ করলাম

নৌকা ভ্রমণ করে ওখানে অনেক কিছু দেখার জায়গা আছে যেমন

colonel সংকর রায়ে চৌধুরীর বারি আছে তারপরে mini সুন্দরবন আছে মাছরাঙ্গা দ্বীপ আছে হুম

তো এ সব আমরা দেখলাম

অনেক্ক্ষণ ধরে নৌকা ভ্রমণ করাতে একদম অন্যরকম লাগছিলো

তার পরে আবার ঘাটে ফিরে এলাম রাজবাড়ি ঘাট বলে জায়গাটা

ওখানেই আমরা দুপুর বেলার খাবার খেলাম তারপরে একটু ঘুরলাম

ওখানে অনেক দোকান আছে প্রচুর দোকান যেহেতু সবাই ঘুরতে যায়

সে দোকান গুলো ঘুরে ঘুরে দেখছিলাম অনেক জিনিস

জামাকাপড় থেকে আরম্ভ করে বিভিন্ন রকম ঘর সাজানোর জিনিস তারপরে নতুন গুর শীত কাল যেহেতু

তো কিনলাম পছন্দ মতন দরদাম করে সব কিনলাম

কিন্তু কিছুতেই মানে বাড়ি ফিরতে ইচ্ছে করছিলো না প্রকৃতিটা এত সুন্দর সবথেকে আকর্ষণীয় জিনিস যেটা

সেটা হচ্ছে নদীর ওপারেই বাংলাদেশ

অর্থাৎ আমারা দেখতে পাচ্ছি ওখানে অনেক নৌকো যাচ্ছে সে নৌকো গুলোর ওপরে বাংলাদেশের পতাকা

আর এদি এপারের নৌকো গুলোর ওপরে

আমাদের ভারতীয় পতাকা

তো ওইগুলো দেখতে খুব ভালো লাগছিল তো দেখছিলাম আমার মেয়েও দেখছিল ওইগুলো

সারাদিন খুব আনন্দ করেছি ওটা picnic করার খুব ভালো জায়গা

তো যারা picnic করতে এসেছে তাদের জায়গাটা আলাদা

তাদের রান্না বান্না করার জায়গা আলাদা খাওয়া দাওয়া করার জায়গা আলাদা

ভাড়া দাওয়া হয় সেরকমও আছে

ভিড় ছিলো মোটামুটি ভালোই ভিড় ছিলো

কারণ শীতকাল তো শীতকালে ঘুরতে যায় মানুষ বেশি

ভালোই লাগলো ঘুরে তারপরে আমার যখন মোটামুটি বারাসাতের দিকটায় ফিরি তখন প্রায় সন্ধ্যে হয়ে গেছিল

কিনেছি ওখান থেকে দুটো মাটির মূর্তি কিনেছি

বাংলাদেশের মশারী পাওয়া যাচ্ছিলো

তো বাংলাদেশের মশারী কিনেছি

Arbi Arbi কেমন আছেন আপনি? Arbi , ভালো আছি, আপনি কেমন আছেন? Arbi , আমিও আছি অ্যাঁ ভালোই তবে একটু অসুস্থ. হ্যাঁ আপনার কথা শুনেই মনে হচ্ছে. কেন কী হয়েছে আপনার? উম এই যে weather change এর কারণে মনে হয় একটু উম সর্দি আছে, ঠান্ডা সর্দি অ্যাঁ plus হচ্ছে উম মাথা ব্যথা. আর কাশিও আছে অল্প আচ্ছা কি, এটা কি আপনার regular হয়, regular বলতে মানে যখনই শীত মানে ঠান্ডা পরে বা weather change যখন এরকম হয় আপনার?

অ্যাঁ ঠান্ডার আর কি যত উম অসুখ বলেন তারপর হচ্ছে উম গলায় হচ্ছে ফোলে ওটাকে আমাদের আ গ্রামের ভাষায় tonsil ফোলে বলে. তো

অ্যাঁ ঠান্ডার কারণে আমার problem হয় plus এখন তো weather হাওয়া খুব অ্যাঁ ভালো একটা না সকালে একরকম দুপুরে একরকম, মানে সকালে গরম দুপুরে গরম এরকম হয় একটু অসুস্থ হয়েছি. তারপরেও এই দুদিন দেখছি বেশি আর দু একদিন যদি অ্যাঁ না কমে দু একদিনে তাহলে একখুনি একটা doctor এর সাথে consult করতে হবে.

কী কী সমস্যা হচ্ছে কেন নাক problem এর সমস্যা টা আজকাল খুব বড় কোন সমস্যার উপসর্গ হতে পারে, তাই না? এর জন্যে আমাদের উচিত যে অ্যাঁ ডাক্তারকে দেখানো হচ্ছে এবং আমরা দেখেছি ওষুধ দেয়া হবে আমরা যখন পর্যাপ্ত পরিমাণে এবং সেই পরিমাণ ওষুধই গ্রহন করি, কে কম বা বেশি কটা দেখা যায় অনেক সময় যদিও বা কম আমাদের শরীরের রোগটা সারতে যেটা হয় না আর যদি আবার বেশি গ্রহণ করি সেক্ষেত্রে দেখা যাবে যে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে এইসব কারণে অন্য সমস্যাও দেখা দিতে পারে তাই শুধু আমাদের

জী সতর্ক থাকতে হবে উম আর recently হচ্চে অ্যাঁ উম যদিও আমার দুইটা dose নেওয়া আছে প্রথম এবং দ্বিতীয় dose, booster dose এখনো নেওয়া হয়নি অ্যাঁ উম তারপরও সতর্ক থাকতে হবে দেখলাম একটা নতুন সমস্যা হচ্ছে নতুন একটা অসুখ ছড়ানোর কারণে, বাচ্চাদের যদিও বেশি হচ্ছে. তারপরেও দেখি দু-একদিন আর দু একদিন ওষুধ খাই আমার হচ্ছে বোনের উম husband অ্যাঁ ভগ্নিপতি ওরা হচ্ছে para medical course করা আছে. তো টুকটাক ওনার prescription এই এখন খাওয়া হচ্ছে ওষুধ উম তারপর যদি না কমে তাহলে হচ্ছে আমাকে একটু doctor এর সাথে consult করতেই হবে. যাই হোক আপনার অ্যাঁ পরিবারের সবাই কেমন আছে? জী Arbi ভালো আছে তবে আপনি যা যা বললেন যে শীতে তো শারীরিক পরিবর্তন পরিবারের সদস্য় মধ্যেও খুবই change আসছে বুঝতে পারছেন সাথে সাথে প্রচুর পরিমাণে change আসতেছে মানে দেখা যায় তাদের সাথে মিশতেছে, মিশে অ্যাঁ আপনি যে আ হ্যাঁ উম আসলে ঠান্ডার কারণে আ উম অধিকাংশ মানুষেরই অ্যাঁ উম শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় বিশেষ করে এই যে ধরনের weather. একটা হচ্ছে একখানে ঠান্ডা থাকে সেটা

আর বিশেষ করে পরিবারে যদি কোন অসুস্থ বেক~ অ্যাঁ ব্যক্তি থাকে অ্যাঁ diabetes বা high pressure অ্যাঁ বা heart এর problem থাকে এদেরকে সতর্ক থাক তে থাকা উচিত, আর হচ্ছে বয়স্ক plus ছোট বাচ্চা এদেরও একটু সতর্ক রাখা উচিত আর কি অ্যাঁ একটু সাবধানে থাকা উচিত আমার মনে হয় হ্যাঁ অবশ্যই সেটা ঠিক বলেছ কেননা আমাদের গুরুত্বপূর্ণ, এছাড়াও শারীরিকভাবে যদি আমি সুস্থ থাকতে চাই অ্যাঁ তাহলে আমাদেরকে প্রতিদিন পরিবার ব্যায়াম করতে হবে. হাটাহাটি করতে হবে তবে আমি শারীরিকভাবে fit বা সুস্থ বলতে পারব, বুঝতে পেরেছ? হ্যাঁ আসলে শরীরের immunity বাড়াইতে হবে অ্যাঁ কতটা পারা যায় ভেষজ শাকসবজি খেতে হবে একদম authentic. অ্যাঁ যেটা ওটা খেতে হবে বাজারে উম কেনা hybrid শাকসবজি একটু যতটা পারা যায় একে avoid করতে হবে, অ্যাঁ আর অ্যাঁ প্রত্যেকদিন খাবার তালিকায় immunity যাতে strong হয় এ ধরনের খাবার রাখা উম উচিত আমার মনে হয় অ্যাঁ শুধু মাছ মাংসই যেমন একটানা খাওয়া উচিত না তেমনি শুধু শাকসবজিও খাওয়া উচিত না অ্যাঁ balance রেখে খাওয়া উচিত আমার মনে হয় recently কী বলবো ভাই যে বাজারের যে অবস্থা প্রতিটা জিনিসকে যে পরিমাণ chemical use করা হয় যার কারণে recently আমার হচ্ছে উম cancer রোগটা খুব বেশি বেড়ে গেছে. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক বলেছ হ্যাঁ. এই ভেজাল ওষুধের কারণে আমাদের আরো দেখা যায় যে রোগের জন্য খাচ্ছি সেটা আমাদের শরীরের

যে বেগুনের controvertible যে বেগুনে cancer এর রূপায়ণ পাওয়া গেছে, আসলে বেগুনে তো পাওয়া যায়নি বেগুনে যে preservative গুলা use করা হয় সেগুলোর জন্য আসলে অ্যাঁ cancer হয়ে থাকে, cancer আসলে অনেকগুলো নিয়ে হয় তো একটা উম উম একটা কোন কারণ নিয়ে হয় না আর হচ্ছে আর গ্রামে আমার নিজেরএক বোন আপন বোন মারা গেছেন recently, cancer patient ছিলেন, এছাড়া আমি দেখলাম আমার আমার গ্রামটা খুব বেশি বড় না ছোট্ট একটা গ্রাম কিন্তু ওই ছোট্ট গ্রামে আরো তিনজন মানুষ cancer patient, মানে তাদের চলতেসে patient আর কি অ্যাঁ উম এখন অল্প বয়সও একজন আছে, একজন বৃদ্ধ আছে একজন, একজন মধ্যবয়স্ক মানুষ তো আমাকে বিষয়টা খুবই হতাশ করতেসে হঠাৎ করে এত cancer patient কেন যে বেড়ে গেল? আমি মানে উম খুব খারাপ লাগে এই বিষয়টা নিয়ে আর কি অ্যাঁ সরকারেরও, আর কি বলবো সরকারের যে স্বাস্থ্য আর সেবা দেওয়ার যে বিষয়টা আমার খুব একটা ভাললাগে নাই ক্ষেত্রটা সরকারের যেভাবে পরিচালনা করে, প্রচুর দুর্নীতি হয় এখানে.

হ্যাঁ সেটা ঠিক বলেছেন, cancer এর কথা যেটা বললেন হ্যাঁ cancer আসলে এমন একটা মহামারী আকার ধারণ করেছে, cancer টা আসলে আমার পরিবারের জনার ক্ষেত্রেই হয়েছে আমার ম~ মাও cancer এ উনি মারা গিয়েছেন অনেক বছর আগে তখন অ্যাঁ দেখতেসি cancer আমাদের সমাজে সবার মধ্যে ছড়িয়ে পড়তেসে আমাদের আসলে উচিত যে সবারই বিষয়গুলো নিয়ে একটু দেখা যেন আমাদের খুবই কম গ্রহণ করি না হলে হয়তো সবাইকে অকাল মৃত্যুর দিকে ঝুঁকে যেতে হয় না. হ্যাঁ, এদানিং মানে কেন তো অনেক আগে থেকেই হচ্ছে কিন্তু এদানিং এত বেশি cancer হচ্ছে সবার আমি অ্যাঁ মানে আমার কেন জানি মনে হচ্ছে হয়তো Hindi খুব সামনেই যে এত বেশি cancer patient কেন বেড়ে যাবে বলেন

plus হচ্ছে cancer যে treatment বলেন একমাত্র একটাই অ্যাঁ উম জাতীয় হস~ উম হাসপাতাল আছে নোয়াখালীতে. পুরা বাংলাদেশে চৌষট্টি জেলার মানুষ ওখানে যায়

হ্যাঁ হ্যাঁ এটা ঠিক বলেছেন

তেও আবার খুবই বাজে হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে সাস্থ্য়র তো অবস্থা খুবই বাজে একে তো এরকম ঘটতেসে এছাড়াও এর পাশাপাশি যদি আরো দেখা যায় যে hospital সরকারের hospital গুলোর সামনে এমনি দালালদের তো দৌরাত্ম তো আছে এইখানে দালাল তো এবার হচ্ছে যারা মনে করেন এখান থেকে, এখান থেকে কোন ভাবে এখান থেকে পাশে ছোটখাটো যে private chamber গুলো, এরকম chamber মোটা অংকের টাকা, টাকা দাবি করতেসে. সে ক্ষেত্রে কিন্তু কারো পর পর চিকিৎসা তো পাচ্ছে না. হম হ্যাঁ আসলে এ সেই এ শিক্ষার হারটাও সে মঅ্যাঁ sorry স্বাস্থ্য একটা সেবা অ্যাঁ দেওয়ার জিনিস তাইনা হুম কিন্তু এখানে ব্যবসাটাও চলে আসে বিশেষ করে যখন private clinic এ যাবেন আপনি এছাড়া আমার মায়ের ও একটু problem হয়েছিল heart, একটু না বেশ ভালই problem হয়েছে heart এ ring পরিয়েছি, তো যখন আমি প্রথম doctor এর সাথে দেখা করতে যাই, মানে যখন প্রথম প্রথম heart এর অসুবিধাটা ধরা পরবে heart সমস্যা দেখা দেয় গিয়ে তখন যাই আমাকে doctor বলে উম